দেখতে পাচ্ছেন এটি একটি কোন কাজের জায়গা। কাজের জায়গায় মধ্যে গেটের সামনে বিভিন্ন ধরনের গাড়ি দাঁড় করানো আছে। ট্যাক্সিও দাঁড় করানো আছে। আর উম গাড়ির সামনে--

গাড়ির শোরুম -এ একটি সামনে একটি সাদা কালার -এর গাড়ি দাঁড়িয়ে আছে পেছনে দুটি বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির শোরুম থেকে গাড়ি-ই--

দেখতে পাচ্ছেন এটি একটি মাঠ। মাটিটি এক দিকে লাল মাটি হয়ে আছে। অপরদিকে ঘাস হয়ে আছে। তার ওপর দিকে উ ধান গাছ লাগানো আছে।

বাড়িটির বেলকনিতে গ্রিল দেওয়া আছে প পুরোটাই ফাঁকা। বাদবাকি কাঁচ লাগানো নেই। বাড়িটি সুন্দর লাগ--

আর কেকের দোকানে কেক রাখা আছে অনেক রকমের ড্রাই কেক ও আছে চকলেট কেক ও আছে এমনি ক্রিম কেক ও আছে দেখতে পাচ্ছে অনেকগুলো রক অনেক ফ্লেভার আছে কেকে --

দেখতে পাচ্ছেন এটি একটি কেক দোকান কেক দোকান এর মধ্যে বিভিন্ন রকমের কেক আছে বাটারকোচ ম্যাংগো চকলেট বিভিন্ন ধরনের উম কেক রাখা আছে।

দোতালায় কাচ ও লাগা হয়নি আ তিন তালাটাও কাচ লাগানো হয়নি। দোতালাটায় উম জানালাটা শুধু লাগানো হয়েছে । রং ও করা হয়নি। প্লাস্টার করা --

অনেকজন ঘুমিয়ে আছে। অনেক বাচ্চাও ঘুমিয়ে আছে। মাদুর পেতে ঘুমিয়ে আছে গায়ে কিছু দেয়নি । অনেক লোক মেঝেতেই শুয়ে পড়েছে দেখতে পাচ্ছেন।

বড় বড় গাছ লাগানো আছে। বিভিন্ন ধরনের গাড়ি। এদিকে একটি ভদ্রলোক হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে একটি ভদ্রলোক হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পা--

দেখতে পাচ্ছেন এটি একটি নদী নদীর মধ্যে জাহাজ দেখা যাচ্ছে এক কোনে একটি জাহাজের এখন দেখাও যাচ্ছে এদিকে ওদিকে জাহাজটি খুব বড়।

আরেকটি ছেলে চান করছে আরেকটি ছেলে বালতি জল ভরে সামনে রেখে দিয়ে ছেলেটি দাঁড়িয়ে আছে নদীতে একটু ভাটার মধ্যে আছে।

দেখতে পাচ্ছেন এটি একটি নদী। নদীর পাড়ে নৌকা তোলা আছে । তার পাশে একটি খেজুর গাছ আছে । খেজুর গাছের তলায় জল আছে। নদীর জল উঠেছে । নদীর জলটা ওদিকে ঝিলিমিলি করে লাগছে।